এখানে হয়তো এটি দুর্গাপূজার প্যান্ডেল নিচে সবুজ ঘাস মাঠের মতো পেছনে বিল্ডিং ।

এটি একটি মুদিখানা দোকান দোকানে অনেক ধরনের মাল পত্র দেখা যাচ্ছে চকলে-এ-টস তার পরে আরও যাবতীয় সামগ্রী --

অনেকগুলো ফুলের গাছ। রেলিং দেখা যাচ্ছে। হলুদ হলুদ কালার করা সুন্দর একটি ছবি।

লাইট রয়েছে উপরে পিছনে একটি আয়নাও আছে।

এখানে অনেকগুলো ছেলেকে লাল পাঞ্জাবি পরে মাথায় সালু বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ।

এখানে একটি জিম ঘর এর ছবি দেখা যাচ্ছে। ছেলেটি হাতের মধ্যে ডাম্বেল নিয়ে রড নিয়ে দাঁড়িয়ে আছে।